আর এই দোকানের পাশাপাশি আরো কয়েকটি দোকান রয়েছে ।

যেই গুহার মধ্যে একটি মানুষ সেখানে হাঁটু গেড়ে ঢোকার চেষ্টা করছে ।

অনেক গ্রসারি আইটেম সেখানে রাখা হয়েছে।

যে ঠাকুরটিকে দেখার জন্য অনেক মানুষের ভিড় সেখানে রয়েছে।

মটর এবং জিলিপি সেখানে সুন্দরভাবে --

দুজন লেবার সেখানে বালি সিমেন্ট মাখছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে --

ছবিটি তোলা হয়েছে একটি ফ্যাক্টরি ইর মধ্--

আর ছবিটি তোলা হয়েছে দিনের বেলায় ।

ছবিটি তোলা হয়েছে দিনের বেলায় ।

ছবিটি তোলা হয়েছে একটি বাস ডিপো -র মধ্যে।

একটি ওভার ব্রিজ রয়েছে।

আর ছবিটি তোলা হয়েছে দিনের বেলাতে।

কিছু নারকল গাছ এবং অন্যান্য গাছ--

ট্যুরিজম ক্যাপিটাল অফ মহারাষ্ট্র অরঙ্গাবাদ।

কিছু গাছপালা এবং কিছু বাহারি গাছ সেখানে রয়েছে।

এবং তারা একে একে সেখানে প্রদীপ জ্বালাচ্ছে।

আর সেখানে কিছু ছোট বড় গাছ এবং বাহারি গাছ সেখানে রয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি বইয়ের দোকানের মধ্যে।

প্রাইভেট লিমিটেড এর গেট এর সামনে।

কিছু বড় বড় গাছপালা এবং জঙ্গল সেখানে রয়েছে।

সব দোকানগুলি প্রায় বন্ধ শাটার ফেলা।

ছবিতে দেখানো হয়েছে একটি অ্যাপার্টমেন্ট -কে ।

আর ছবিটি তোলা হয়েছে বিকেলের দিকে ।